আমি কিছু সবুজ অ্যা গাসপালা দেখতে পাচ্ছি অনেক বড় বড় পাথর দেখতে পাচ্ছি।

এবং এখানে অনেক একটি আ-আ একটি আসমান দেখা যাচ্ছে।

পাশে একটি চেয়ার দেখতে পাচ্ছি এখানে তিনজন মানুষ দেখতে পাচ্ছি এবং একটি লাইট দেখতে পাচ্ছি।

আমি একানে একটি বিল্ডিং দেখতে পাচ্চি এবং এই বিল্ডিংটার ভিতরে অনেকগুলি মহিলা দেখতে পাচ্চি এবং এই মহিলারা অনেক সুন্দর সুন্দর কাপড় পরা দেখতে পাচ্চি।

গডরেজের এ্যাঁ কালার লাল দেখতে পাচ্ছি এবং পাশে কিছু বাইক দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি ব্যক্তি দেখতে পাচ্ছি আমি এখানে একটি সাদা পাঞ্জাবি পরা ব্যক্তি দেখতে পাচ্ছি।

এবং একটি লাল কালারের আ পাত্রের মদ্যে একটি সবুজ ফুল দেখতে পাচ্ছি আমি পাশে একটি ই-ই কার্পেট দেখতে পাচ্ছি সবুজ কালারের।

ও কিছু টাইলস দেখতে পাচ্ছি এবং অনেকগুলি মানুষ দেখতে পাচ্ছি এবং একটি বাক-বাতি দেখতে পাচ্ছি।

আমি একানে একটি ওয়াল দেখতে পাচ্ছি আমি ব্ল্যাক কালারের কিছু থার দেখতে পাচ্ছি একানে আমি একটি বাতি দেখতে পাচ্ছি।

অনেককিছু সাইনবোর্ড দেখতে পাচ্চি এখানে কিছু বই পুস্তক দেখতে পাচ্চি ।

এখানে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি এখানে একটি-ই হেলমেট দেখতে পাচ্ছি এবং আঃ একটি শাটার দেখতে পাছ--

আমি একানে একটি প্লেট দেখতে পাচ্ছি আমি এখানে একটি কালো কালারের প্লেট দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের প্লেট দেখতে পাচ্ছি।

আমি একানে কিচু বাটির বিতরে কিচু মুসুরির ডালের স্যুপ দেখতে পাচ্চি আমি একানে কিচু মাংস দেখতে পাচ্চি ।

এবং একানে কিছু ফানি দেখতে পাচ্ছি কিছু জল দেখতে পাচ্ছি এবং এই এই ছবির ভিতরে আমি কিছু গাসপালা দেখতে পাচ্চি।

অটোর পিছনে আমি একটি বালির স্তূপ দেখতে পাচ্ছি পাশে কিছু গাছপালা দেখতে পাচ্ছি।

আমি এখানে অনেকগুলি মূর্তি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি।

এবং ইস্কুলের গেইটের রং সান লাল দেখতে পাচ্ছি এবং এখানে আমি স্কার কনসার্ট নামের একটি নাম লেখা দেখতে পাচ্ছি।

আমি এখানে কিচু পানি দেকতে পাচ্চি আমি এখানে অনেক সুন্দর সুন্দর ইট দেকতে পাচ্চি।

এবং এই রেষ্টুরেন্টের পাশে অনেক সুন্দ সুন্দর সুন্দর বাতি দেখতে পাচ্ছি এবং পাশে কিছু একটি টুল দেখতে পা--

আমি এখানে একটি অনেক সুন্দর প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এবং প্রতিষ্ঠানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি।

আমি একানে সাদা কালারের কিছু বেলু উঁ উঁ সাদা কালারের কিছু বেলুন দেকতে পাই।

আমি এখানে একটি উম ভালো বিল্ডিং দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ য়োগা করতেসে।

আমি একানে কিছু বাত্তি বাতি দেখতে পাচ্ছি আমি একানে কিছু অ টাইস দেখতে পাচ্ছি একানে কিছু ফুল দেখতে পাচ্ছি।

এবং একজন সবুজ এবং একজন গ্রীন কালারের এএ টিশার্ট পরে একজন ব্যক্তি দেখতে পাচ্ছি।

আমি এখানে দুটি ই মানুষ দেখতে পাচ্ছি।

পাশে কিছু ফুল দেখতে পাচ্ছি এবং এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে।

আমি এখানে দুইজন মানুষ ইয়োগা করতে দেখতে পাচ্ছি এবং একজন-একজন মানুষ এ মহিলা এবং অইন্যজন পুরুষ।

এবং এম এই বিল্ডিং টার ভিতরে অনেকগুলি মেয়ে লোক দেখতে পাচ্ছি এবং এই বিল্ডিং য়ের ভিতরে অনেক সুন্দর করে অ্যা অনেক সুন্দর করে মালামাল সাজানো দেখতে পাচ্ছি।

এই মালামাল সাজানো দ্যাখতে পাচ্ছি।

চে এবং একটি সাদা কার্পেট দেখতে পাচ্ছি এব উ বিল্ডিংয়ের ভিতরে হোয়াইট রং করা আমি দেখতে পাচ্ছ--